সেটি কিন্তু এখনো তিনি

তিনি এখনো তিনি এখনো বৈবাহিক জীবনে মানে কোনো কিছু বলেন না বা তিনি বলতেও আগ্রহী বোধ করেন না সবসময় এড়িয়ে যান তো এই আপনার সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগলো। হ্যাঁ আমারও আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো আহ ধন্যবাদ আপনাকে আমার সাথে এতক্ষন ধরে কথা জি ধন্যবাদ জি জি জি আপনাকেও ধন্যবাদ আল্লাহ হাফিজ। আসালাম ওয়ালিকুম। ওয়ালিকুম আসসালাম কী অবস্থা তোমার? এইতো ভালো তোমার কি অবস্থা? এই তো ভালো আছি তোমাদের সকলের দুআয়ে হেঁ তো

এইতো চলছে মোটামোটি তুমি তো জানো ই যে আমি মাত্র সবাই মাত্র পরীক্ষা শেষ করলাম তো এখন ভর্তি জোড্ডা নামতে তুমি তো জানো ই পড়াশোনা যে তো পরীক্ষা H S C পরীক্ষা তে আবার পড়া ভর্তি জোড্ডা একটা সুযোগ হয়ে যায় তো আমার সেই রকম আসলে ভর্তিযোদ্দ করা ইচ্ছা নেই বাসর কাছে ই একটা ভালো university national university আছে ঐইটাতে পড়াশোনা করা ইচ্ছা আছে তো সেই কারণে আর বাইরে কোথাও যাচ্ছি না

তো তোমাদের university মদদে ভর্তিপরীক্ষা হয়ে না না না national university নিব তো হচ্ছে যে ভর্তি পরীক্ষা দিতে হয়ে না সেখানে choice আমরা ধরো যেইরকম number পাবো সেই number উপরে ভিক্তি করে choice দিবো choice দেবার পরে তার পর choice দিলে তখন একটা ভালো subject পাবো আমরা আমাদের number এর উপর ভীতি করে আমরা যে যে choice গুলু দিবো subject এ ঐই subject এ ওরা মানে যে কোনো একটা select করে দিবে তো কিছু subject ই আমরা honours করতে পারবো ঐই রকম নিয়ম সব national university তে এইরকম একটা নিয়ম থাকে আর কি তো এই নিয়ম তা থাকার কারণে সব মানে ভর্তি নিয়ে একটা চিন্তা থাকে যে কি subject প্রায়ই পসন্দ মতুন প্রায়ই subject কি না ঐইটা একটা চিন্তা ভাবনা থাকে সেইম জন্য ই তা তোমার কি অবস্থা তুমি কি করতে চাও আমার তো কিছু ই না দেখি BSC করা ইচ্ছা আছে তো এখন আবার result আসি নি result আসোক তার পরে admission নিবো উম তুমি কি করছো বলা এখন

কি করছো তোমার diploma শেষ হলো exam দিলাম এখনো result আসি নি উহ আচ্ছা তো এই এইরকম থাকে না যে কি job তব করতে ইচ্ছা ভবিস তে কি করতে ইচ্ছুক এইরকম একটা চিন্তা ধারণা তো মানুষে থাকে তমা কি আছে সেই রকম software development company তে job করা ঐই রকম I T ওহ আচ্ছা তা আসলে আমারও একটা সো ইচ্ছা থাকছে বুঝছো যে একটা ভবিষ তে কি job করবো এইরকম সবাই চিন্তা ভাবনা থাকে তো আমার আছে আমার ইচ্ছা হচ্ছে আমি শিক্ষ কর্মী হেঁ শিক্ষ কথা তা কি বেশ হিসাব যে দুবেটি নিচ্ছে যা ছিলাম যে ওর শিক্ষ টা তো পছন্দ সেই জন্য শিখরও কথা তাই ভাল লাগে চিন্তা আছে আশা আছে বেদবিও তো আমার প্রিয় subject হচ্ছে রসায়ন তো সেই কারণে আমি রসায়ন নিয়ে এই একটা মানে honours complete করতে চাচ্চি করার পরে তার পরে আমি একটা ভালো একটা অভি মানে যে কোনো college বা school এ যদি শিক্ষকর্তা তা প্রায়ই আমি যে interview তা দিয়ে পরীক্ষা দিয়ে তার পর ঐই চাকরি তা পেতে হয়ে তো আমি সেই দিকে যাবো সেইটা ইচ্ছা আছে আমার আর কি টা তোমার খবর বোলো তোমার অনেক হেঁ সেই ক্ষেত্রে কিন্তু তোমার অনেক তা preparation নিতে হবে সেই তুলনা তুমি এখন থেকে current affairs সম্পর্কে ধারণা তা নিয়ে শুরু করে দাও তুমি না কি current affairs সম্পর্কে ধারণা নাও এ হেঁ অৱশ্যে তো নিতে তো হবে ই এখন থেকে ই নিতে হবে তুমি তুমি যেটা বলেছে সাম্প্রতিক বিষয়ে প্রতিকারঃ current affairs এই কথা বলছো হেঁ সাম্প্রতিক বিষয়ে প্রতি তো এখন থেকে ই নেবা উচিত এখন থেকে আমি একটুও নিচিও যে তো মাত্র পরীক্ষা শেষ হয়েছে তো এখন ঐই যে ভর্তিজড়দের যে একটা ভর্তির একটা সম্ভাবনা অতটা আগে শেষ হোক ধরো আমি কোনো জায়গা যদি honours এর জন্য দিয়ে এইখানে সুযোগ প্রায়ই সেটা শেষ হোক তার পর শুরু করবে আরকি নতুন করে যে কত যেখানে ভর্তি হয়ে না কেন আর একটা কিছু চিন্তা ভাবনা করে ই ভর্তি হবে কারণ আমার প্রিয় subject ছাড়া তো আর পড়াশোনা করা ভালো লাগবে না তাই না সেজন্যে আসলে আর দুআ করো যে result তা ভালো হয়ে আর একটা ভালো subject টি পড়াশোনা করা সুযোগ প্রায়ই উম হেঁ আমিও আমিও মনে করে যে এখন শিক্ষা বেবস্তা তা যেটা যেই ভাবে প্রতিযোগিতা মূল্য করতে সহজ কি প্রত্যাগিতা মূল্য তা একটা প্রতিষ্ঠা চাকরি জন্য জাও পড়তে জন্য জাও যেখানে জাও তুমি দেখো প্রতিযোগী প্রতিযোগী প্রতিযোগী হেঁ সেটাই প্রতিযোগীতা যে সেই ক্ষেত্রে তোমাকে নিজে কে তয়রি করতে হলে তোমার শুরু থেকে মনে করে হট করে তুমি দুই দিনে সে সেইটা পারবে না সেই জন্য আমাদের উচিত আমাদের কিছু নিজে কে আসতে আস্তে করে ঐই ভাবে তয়রি করে নিয়া হেঁ সেটাই আমরা এইটাই মনে হয়ে যে শুরুথেকে এইরকম একটা প্রতিনিজকে কে টোয়ারী করে নিতে হবে তাও এখন যদি আমি নিজেকে তয়রি না করি তা হবে এইটা বিপত্তি পরে যাবো তো সেই জন্যে আমি চেষ্টা করছি এখন থেকে নিজে কে পরিচিত মানে নিজে কে তয়রি করা নেবা জন্য হেঁ আচ্ছা তুমি তো বলেছো software company তে তুমি চাকরি করতে চাও আচ্ছা তুমি কি আর ছাড়াও এ সব চিন্তা ভাবনা ছাড়াও এখন তো result সে শুনি কি এর বাইরে কোনো কাজ করছো যেটা তুমি আমি কোনো চাকরি করছি না কিন্তু এইযে মনে করে আমাদের দেশে ঘুরতে চে ঐই গুলু সম্পর্কে তার পরে মনে করো ছোটো ছোটো বাচ্চা দের কে পোড়ানো জন্য মানে আমি যা যেটা tuition তাকে নিজে কাজে জেবে নিচ্ছি কেনো কি মনে করো এইটা মাধমেয়ে কিন্তু আমাদের নিজেদের জ্ঞান তা অনেক তা বের হয়ে উঠে এই হেঁ আসলে সেটাই তো আর আমি এখন বর্তমানে করছি একটা কাজ করছি আমার কিছু student আছে তাদের কে পড়াচ্ছি তার পর আবার ই করছি আমি আমার উহ আসলে একটা online এ একটা কাজ আছে বুঝছো যে online ই লেখা লিখি করা এর কিছু আহ ধর কাজ কর্ম থাকে না ঐই সবার কি করছি freelancing করছি out sourcing এ ওইরকম এইটা অনেক টি তা ভালো আমাদের জন্য কারণ কি মনে করো তুমি পাশা পাসই করতেছো সে দিক দিয়ে দক্ষ উঠে তো নিজের মনে বলতাও হচ্ছে সেটা আমাদের এর জন্য অনেক তাই ভালো ছোটো খাটো করার দরকার আমাদের

কাজ গুলু আমাদের মনোবল তা বাড়িয়ে দায়ে দায়ে আমাদের কে বোঝাতে চেষ্টা করে যে আমরা আসলে কিছু করতে পারি জীবনে তো কিছু শিখতে পেরেছি সেটা আমাদের কে শিখায়ে হেঁ টা তুমি কি সেইরকম কোনো কাজ করছো হা online যে টিক out sourcing সেই রকম কিছু না আসলে আমার ঐই ভাবে কিছু করেউটা হয়ে নি কারণ কি জানো আমি তা একটা ভীতু type character আমি কারণ কেমন যেতে কিছু করতে না সেটা মানে অনেক তা আমার কাছে nervous মনে হয়ে আমাকে অনেক ভয়ে লাগে যদি আমাকে পাশে বসিয়ে কেউ support করে বা যে বলে তুমি করো ভালো খারাব আমি দেখবো মানে এর কোনো থেকে কেউ একটা support করে তখন তো আমি সাহস প্রায়ই এইখানে একা থেকে আমার কি অনেক তাই ভয়ে লাগে ওহ হো আচ্ছা টা হলে তুমি তো আমার সাথে করে উঠাও ওহ আচ্ছা তুমি তা হলে আমার সাথে কাজ করতে পারব কারণ তুমি যেত দুই জন লাগে তাই আমি তোমাকে guide করবো তুমি আ করতে পারবা আমার মনে হয়ে তুমি কি করতে আগ্রহী

হেঁ সেটাই আসলে আসলে কেউ একজন থাকলে ভালো লাগে তো আমি আবার কি জানো নিজে থেকে সব কিছু করা শিখেছি তো নিজে নিজে সব কিছু করতে ভালো লাগে সাথে কেউ এক জন থাকলে কিন্তু খারাপ হয়ে না তো সেই জন্যে যদিম পাশে কাউকে প্রায়ই তোমার মতুন কাউ কে যে আমি তুমি আগে থেকে ই পরিচিত ছিলাম পরিচিত আছি একজন একটা ভালো বন্ধু মতুন তো তোমাকে কে সাথে নিলে আমার মনে হয়ে অনেক ভালো লাগবে তুমি কি ই মানে ইচ্ছুক কাজ করতে তার আগে আমাকে কে জানতে হবে তুমি আসলে কি কাজ করো সেটা জন্যে আমি তোমার সাথে পরে কখন যোগাযোগ করে নিবো অবসয়ে অবসয়ে তখন করে নিয়ে আচ্ছা বোলো পড়াশোনা অতটা বোলো যে তুমি হেঁ তুমি কি আসলে শিক্ষা উপরে একেবারে শিখার board এর বই গুলু দেখেছো

হেঁ দেখলাম তো যে এখন আগে মতুন প্রস্নউ ট্রসনো কিছু ই নেই তো শুধু দলগত কাজ আর প্রিয়া সব ব্যবহারিক

হেঁ আমার মনে হয়ে আসলে ভালো করেছে বই পড়তে ইঅনেক গেলে ভালো ই লাগে সেই ক্ষেত্রে আমার

হেঁ ব্যবহারিক হতো অনেক আনন্দ প্রায়ই আমার এখন কার নতুন নতুন বাচ্চা রা হেঁ আর আনন্দ তো পাবে তার সাথে শিখতো পাবে আসলে এই ব্যবহারিক গুলু দেবার সব থেকে বোরো কারণ হচ্ছে যে শ্রীশিলিত তো বানানো বাচ্চাদের মদদে শ্রীশিলিত তো বাড়ানো যাতে তারা নিজে থেকে কিছু করতে পায়ে না নিজে প্রতি ভরসা রাখতে পারে আস্থা রাখতে পারে সেই কারণে তো আসলে এই ব্যাপার তা শ্রীশিলিত বাড়াতে অনেক helpful আমি মনে করি ওয়ান সহজ করবে বাঁচা দেরকে তো সেটা আসলে অনেক ভালো একটা ব্যাপার আ তো আর কি মনে হয়ে আর যে দোলগৰত কাজ আ দোল গেলো কাজ গুলু যে ভাবে অভিনয়ে করা মাধমেয়ে মানে সহপাঠী দের সাথে মিলে মিশে অনেক তা আন্নন্দ উপভোগ করতে তার মাধে মদদে শিক্ষার আগ্রহ টা বেড়ে যাচ্ছে হেঁ সেটাই আসলে আমারও সেটাই মনে হয়ে যে এইরকম করা যা করা যাবে এইরকম করলে অনেক ভালো হয়ে শিক্ষা বেবস্তা তা এখন আগে তো মুখস্ত নির্ভর শিক্ষা বেবস্তা ছিল এখন তো আর সেই মুখস্ত শিক্ষা বেবস্তা নেই এখন হচ্ছে সভি সেজনশীল আস্তে সেই ব্যাপার তা তুমি তো জানো আমার অনেক ভালো লাগে আর আমি আগে বলেছি তোমাকে তুমি হয়ে তো জানো না তাই না হেঁ তো সেই কারণে সব কিছু হেঁ এখন মনে করো সিজনশীল তা কে মানে অনেক আনন্দদাসে তো বিভাগ করা কিন্তু কিছু কিছু মনে হবে এইটা কে মুকস্ত করা চেষ্টা করে তাও আসলে না বুঝে মুখস্ত করা চেষ্টা করে আসলে পড়াশোনা মূল কারণে ই হচ্ছে বোঝা যদি আমি নাই বোঝি টা হলে তো পড়াশোনা কোনো লাভ নেই তাই না সুদু মুখস্ত করে আমার পড়াশোনা করা কি দরকার ছিল আখন যদি বুঝতে ই না পারি পড়াশোনা তা তাহলে আমি বোরো হয়ে আ এক জন কে বোজাবো কি করে সেটা হচ্ছে আর একটা আর একটা বেবস্তা পার তো সব মিলিয়ে আর কি যে সেই জন্যে আমি সৃজনশীল ব্যাপার তা কে খুব প্রধান দি যারা মুখস্ত করে যারা সৃজনশীলতাকে কে পসন্দ করে না তাদের কে আমি বলবো যে তারা একটু চিন্তা করুক ভাবুক যে ভাভুক যে সৃজনশীলতা না থাকলে কি হতো কি ভাবে কি করতো আ মুখস্ত নির্ভর পড়াশোনা আচ্ছা শোন্ যার যে বিজ্ঞানিক ছিল এইতো তো তুমি বিজ্ঞানিক দেখেছো তারে কে কেউ পড়াশোনা করতে আগ্রহী ছিল তারা সবাই result কি ছিল জানো সো সো সব শেষে কিন্তু সেই গোল্লায় ছিল কিছু করতো না কিন্তু একটা সময়ে দেখা গেছে তারাই সব থেকে বোরো বোরো অবিস্কার করছে সেটা মূল কারণ হচ্ছে তারা সৃজশীলতা কে ধরে রেখে ছিল সেই কারণে সেই কারণে আসলে তারা বেড়ে চে তমান সময়ে তা তে কেউ বোঝা দিকে আগ্রহ পড়তে বসে সবার mobile তা video game mobile যদি দেখো সবার backpack এ তার জন্য আমরা না পড়তে পড়তে বসে পড়তে বসে তারা তারই ধূমধ্যম করে মুখস্ত করে ওড়া উঠে যা অতটা আমাদের করা আমাদের জন্য সমস্যা হেঁ আসলে সেটা আসলে অনেক ভালো না এই ব্যাপার তা আসলে অনেক সমস্যার সৃষ্টি করে যেই মুখস্ত তা কম আনা জন্য হচ্ছে মুকস্ত হ্যাঁ। আসলে মুখস্ত ব্যাপার তা যেটা মুখস্ত ব্যাপার তা না করা ই উচিত আমাদের যদি মুখস্ত ব্যাপার তা থাকে তখন সেখানে আর পড়াশোনা ইচ্ছা থাকে না কারণ মুখস্ত করতে গেলে দেখবে তুমি এখনি যদি কিছু line মুখস্ত করতে জাও তোমার আইবির কিছু লাগবে যা মুখস্ত করলাম কি করতেছি এই গুলু এইরকম মনে হবে যে তো আমরা বোরো হয়েছি তো বাচ্চা রা যখন মুখস্ত করে তখন তাদেরও এইরকম অনুভূতি হয়ে যে এইটা ভালো লাগছে না এইরকম মুখস্ত করতে ভাল লাগে না হেন টেন এই সব বলে তালে হেঁ এইটা ঠিক decision মাধ্যমিক পড়তে হবে তবে সব কিছু সুযোগ ছিল মাধ্যমিক হয়ে সেটা কিন্তু না মুখত পড়া তাও কিন্তু মানুষের করতে হয়ে এমন কোনো এমন কিছু জিনিস আছে যে গুলু মুখস্ত ছাড়া হয়ে না বুঝছো সেই গুলু কিন্তু ঠিক এ ঠাক করতে হবে তোমার কি মনে হবে

আহ হা তো সূত্র খারাপ আর কিছু বোঝা যায় না তবে একটা কথা কি জানো সূত্র সুতমিছে শুধু math এ কথা বলে math কিন্তু মুকস্ত করা যায় না এইটা বুঝে এইটা বুঝে বুঝে করতে হয়ে আরও যে math এ সূত্র গুলু ঐই গুলু কিন্তু বোঝে বোঝে মুখস্ত করা একটা পদত্যিক আছে কিন্তু ঐই পদ্ধিতি তা সবাই জানে না বিধায় মুকস্ত করে এই কারণে আচ্ছা শুনো এখন তো অনেক কথা বলে ফেলাম বলতে বলতে অনেক সময়ে হয়ে গিয়েছে আমি দেখতে প্রায়ই নি মাত্র দেখলাম তো আজেক রা আমাদের মনে হয়ে রেখে দেবা উচিত আজকে আমরা বিদায় নি কালকে আবার কথা বলতেই এই ব্যাপারে ঠিক আছে ঠিক আছে।

হ্যাঁ আল্লাহ হাফিস। হ্যাঁ রে এরকম কেমন আছিস না আছিস দুদিন ধরে যে কথা হয়নি ভালো আছিস? হুম ভালো আছি রে, তুই কি করছিস? হুম সে তো বুঝতে পারছি, এখন কার তো সামাজিক মাধ্যম তো এইরকমই হয়ে উঠেছে মানুষ একবার যদি বিখ্যাত হয়ে যায়, তো সবার মধ্যেই অহংকার আসে এটা তুই কার কথা বলছিস? কে কি করলো? ও আচ্ছা! মানে আমি অতোটা দেখি নি বুঝলি আরে! আমি যখন ফোনটা এরকম দেখি রানু মন্ডল এর সম্বন্ধে, ও কিরকম মানে লোকের সঙ্গে ব্যবহার করে, সেটা একটু আধটু দেখি ঠিকই, তো সেটা দেখার পর না আমার আর রুচি হয় না দেখতে তো আমি আর সেরকম দেখিনা ও আমার সামনে আসলেই আমি কাটিয়ে দি, কারণ আগে দেখেছিলাম কিরকম ওর ব্যবহার পরিবর্তন হয়েছে তাই নাকি, তা জানি না, কিন্তু এই যে তুই বলছিস না অহংকার হয়েছে, ব্যবহার পরিবর্তন হয়েছে এগুলো আমি জানি ভাই অনেকদিন আগে থেকেই ছিল তুই একটা কথা জানিস? ওকে যে এত মানে নাম-যশ দিল, ভিডিও বানিয়ে ওর ছাড়লো যে তাকেই এখন ও চিনে না হিমেশ রেশমিয়া তো দূরেই থাকলো ওই যে ওই লোকটা যে ওকে এত বেশি বিখ্যাত করলো, ওর ভিডিওটা ছাড়ার পরে কি অতনু বলে নাম ছিল, ওকে কি বলেছে তুই জানিস?

বললাম তো বিখ্যাত হবার নামডাক এর জল পেটে পড়তে না পড়তেই ওকে আর কে নেবে ভাই হিমেশ রেশমিয়া হয়তো এখন দেওয়ালে মাথা ঠুকছে বলবে কেন আমি এনাকে উঠিয়ে নিয়ে এসেছিলাম আরে এগুলো মনে হয় রানু মন্ডল দিনে স্বপ্ন দেখছে কদিন আগে একটা ছেলে ওনার সাক্ষাৎকার নিতে গিয়েছিল বুঝলি উনাকে কি বলে ছে শুনলে তুই হেসে গড়াগড়ি ও বলছে হিমেশ রেশামিয়ার সঙ্গে আপনার যোগাযোগ আছে বলছে হিমেশ রেশামিয়া হ্যাঁ কদিন আগেই তো ওকে দেখলাম গাড়িতে করে আমার বাড়ির পিছনে বালি ফেলে গেল উনি দেওয়ালে মাথা ঠুকবেন আর কিছুই না ভাই

উনি হয়তো সেটা কদর করবেন উনার মধ্যে এরম অহংকার সৃষ্টি হবে আশা করি উনি কোনদিন ভাবেন নি একদম ভাই চিরসত্য কথা তুই বললি কোথায় পড়েছিল রাস্তার ধারে তাকে তুলে নিয়ে গেল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সমাজের সামনে নতুন রূপে নতুন ভাবে প্রকাশ করল ভাব তার আজকে আত্ম-অহঙ্কারে মাটিতে পা পড়েনা এইগুলো আমি এখনো শুনিনি ভাই এগুলো অনেক উড়ো খবর আসে তো সামাজিক মাধ্যমে মাধ্যম দিয়ে তো জানি না এই সম্বন্ধে ঠিক কিন্তু কিছু কিছু ভিডিও তে ভাই আমি দেখেছি উনি জানিস তুই কোন যদি কেউ উনার সঙ্গে ভিডিও বানাতে উনার বাড়ি যাইতো উনি কি রকম ব্যবহার করেন মুখে কি কি বলেন তুই জানিস হ্যাঁ তাহলে বল শুনি কি কথা আমি শুনে থাকি আর না থাকি একবার বল ভাই আমার মাথা গরম হয়নি শুনে ওটা আমি তো পুরো গড়াগড়ি তে হেসেছি দু'ঘণ্টা তোকে কি বলবো

আরে শুধু ওনারা বলে নয় ওর বাড়িতে যেই যায় ওর খাবারের তালিকায় একটা লম্বা তালিকা থাকে সব খাবার ওনাকে দেবে তবে উনি তার সঙ্গে ভিডিও বানাবে তারপর আবার টাকা নেবে মানুষজন ই বা কেন যায় ওনার এইসব ব্যবহারের মজা নিতে মনে হয় তো যাই এটা ভালই বুঝতে পারছি হ্যাঁ এটা ঠিক তারা মজা করবে নিজেরা আমাদের কাছে তাদেরকে নিয়ে আমরা মজা করি জে কেন কেন কেন এরকম বলল হ্যাঁ হ্যাঁ একবার একটা কোন মঞ্চে গেছিল অনুষ্ঠানে ওখানে শুনেছিলাম বলছিল হু হ্যাঁ আমি শুনেছি ভাই উনিতো দশম শ্রেণি অব্দি পড়েছেন এরকম বলেন সত্যি মানে কি বলবো বিখ্যাত হবার হাওয়া দুদিন না গায়ে লাগতে লাগতে ওনার এরকম আমূল পরিবর্তন ঘটবে আমিতো জন্মেও ভাবতে পারিনি কি জানি বাবা হয়তো আমাদের মানুষদেরই না বেশি মাতামাতি বুঝলি বলছি না প্রথমে আমার ভাল লেগেছিল ওনাকে যে যাই হোক উনি ভিক্ষে করতেন তো সেই জায়গা থেকে উনি আজকে এখানে যে জায়গাটা বানিয়ে নিলেন তারপর আস্তে আস্তে ভাই আমার মনে হচ্ছিল যে হিমেশ রেশমিয়ার মাথাটা গিয়ে আমি দেয়ালে ঠুকে দিয়ে আসি সত্যি ভাই ওনার ভাবনাচিন্তা মানে কি বলবো সুনাম করতে হয় উনি এত দূর অব্দি ভাবতে পারেন আমি জন্মেও ভাবতে পারিনি আমাদের পাড়াতো ওনার উপর ধরে ক্ষেপে পড়ছে কে তুলেছিল উনাকে হিমেশ রেশমিয়া হিমেশ রেশমিয়া সঙ্গে ওনার বিয়ে দিয়ে দাও উনি সামলাতে পারবেন একমাত্র মানুষ কে উনি মানুষ বলে মনেই করছেন না আচ্ছা তুই এমন ভাবে বললি যে খবর দেখেছিস তো আমি মনে করছি এইগুলো আবার কোন খবর হলো এইগুলো কি খবরের মধ্যে পড়ে আরে এসব তো আমরা সামাজিক মাধ্যমে দেখেই থাকি

আরে হাসিস না সত্যি বলছি মানে উনি যে রাতারাতি বিখ্যাত হয়ে তার মানে এরকম ব্যবহার হবে মানুষ জনের প্রতি প্রথেমে তো বলছিলো না অতনুর ওপর অনেক কৃতজ্ঞ

সেই তো আমরা তো অনেক খুশি হয়েছিলাম এখন আর একদম অসহ্য লাগে মানে ওনার মুখ টাও ভাই আমি আর দেখতে চাই না

এত ভালোবাসা পাওয়ার এত বিখ্যাত হবার যোগ্যই না সেটাই সবথেকে হাসির কথা হিমেশ রেশমিয়া গাড়ি তে করে ওর বাড়ির পশে বালি ফলে গেছে ওকে বাড়ি বানিয়ে দেবে বলে ভাই খেয়ে দিয়ে কাজ নাই ওনার আর কোনো উনি এত মানে ভুল ভাবনা ওনার মাথায় রাখেন কি করে সেই তো ভাই বাদ দে বেকার বেকার মানে ওনাদের কথা ভেবে ওনারা তো তারকা আবার তারকা দের কথা ভেবে নিজেদের মাথা গরম করে লাভ নেই তো যাই হোক এক দিন ঘুরতে আই আমাদের বাড়ি হ্যাঁ তাড়াতাড়ি আই অনেক দিন দেখা হয়নি তো যাই হোক ঠিক আছে রাখি এখন তাহলে বুঝলি

অনেক দিন পরে এলে ভালোই লাগলো কি খবর কেমন আছো?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

এই চলছে family নিয়ে এলে চলো কোথাও ঘুরতে যাই তা তোমার বাড়ির আসে পাশে কোথাও জায়গা ঘোড়া আছে বাড়ির আসে পাশে তো অনেক জায়গাই রয়েছে ঘোড়ার আহ একদিনের জন্যে হলে Ecopark-best হয়ে Ecopark অনেকটা বড়ো জায়গা প্রায় চোদ্দোশো পঞ্চাশ বিঘা নিয়ে অনেকটা বড়ো জায়গা আর এতে অনেক কিছু দেখারও আছে একদিনে প্রায় অনেকটা ঘোরা যাবে পুরোটা complete করে ওঠাও কঠিন বেপার। হ্যাঁ তাহলে তো ঘোড়া যেতেই পারে খুব ভালো জায়গা যখন বলেছো ঠিক আছেই এসছি যখন চলো ওখানে যাওয়া যাক তো কেমন কি কখন খোলা থাকবে কি ভাবে যাবো এখানে থেকে train এ করে উল্টোডাঙা নামলাম উল্টোডাঙা থেকে তারপরে bus এ করে Ecopark চলে যেতে পারবো বেশি খুন লাগবেও না ওই দেড় ঘন্টার মতন দেড় ঘন্ট মধ্যেই চলে যেতে পারবো। নাহলে আর একটা জায়গা রয়েছে ধরো মধ্যমগ্রাম মধ্যমগ্রাম নামলাম মধ্যমগ্রাম থেকে Bus এ করেও চলে যেতে পারি খুব তাড়াতাড়ি হবে তাতে আরও প্রায় এক ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবো। তা park কি আজকেই খোলা থেকে?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 আর রোববার হচ্ছে গিয়ে বারোটা থেকে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে ।

ticket এর মূল্য বেশি একটা না তিরিশ টাকা নেবে entry fee তিরিশ টাকা তাহলে সকল বেলা খেয়ে দিয়ে আস্তে ধীরে বেরোলেই ভালো হয়।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 বাচ্চা দেড় জন্যে অনেক কিছুই রয়েছে যেমন baby cycling রয়েছে bull-riding রয়েছে Ebiker এর ব্যাবস্থা রয়েছে আরও অনেক কিছু অনেক museum ও রয়েছে অনেক কিছু সুন্দর সুন্দর দেখার জায়গায় রয়েছে ওর মধ্যে। তাহলে তো খুবি সুন্দর কারণ আমাদের থেকে তোমার আমার ছেলে-মেয়ে রাই বেশি অনেক আনন্দ করবে ঠিক আছে তাহলে চলো ওখানে তাহলে আমার ছেলে cycling করানো যাবে cycling এর ব্যাবস্থা রয়েছে পুরো তা cycling করতে অনেক সময়ে ও লাগবে সাথে আবার double-cycling ও রয়েছে বাচ্চারাও চালাবে আর আমরাও চালাতে পারবো একসাথেই সবাই মিলেই চালানো যাবে। একটা cycle রয়েছে যাতে পাঁচ জন মতন বসা বসা যায় চালানো যায় তো ওই cycle তাই নিয়ে সবাই একসাথে করে চালাতে পারবো বাহ তারমানে বলছো যে পুরো family-tour ওটা family-bike হয়ে যাবে ওটা হ্যাঁ family-bike তার মধ্যে আবার অনেক কিছুর অনেক সুন্দর সুন্দর জায়গার prototype রয়েছে।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

ও

বাহ তাহলে তো ভালোই হয় কেন না তাজমহল তো Agra তে অবস্থিত যদি ecopark এ দেখা যাবে তাহলে তো খুবই ভালো হবে

বাহ

এই toy train তো আমার ছেলে-মেয়ে রা খুব ক দিন ধরে বায়না করছে যে toy train দেখবো toy train দেখবো তাহলে তো যাওয়া যেতেই পারে অনেকদিন toy train এও ঘোরা হয়না Pyramid ও দেখা হয়না তাজমহল তাও আর দেখা হয় যাবে বাড়ির সামনে ওর জন্য আর Agra যাওয়ার প্রয়োজন হবে না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 তার জন্যে আবার অনেক দিনের ছুট্টি লাগবে।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

তাহলে তো খুবই ভালোই হল কেননা এখানে তাজমহল Pyramidtoy-train সবই দেখতে পারছি এর জন্যে ব্যায়বহুল জায়গা যাওয়ার প্রয়োজন হচ্ছে না কম সময়ে কম খরচে দেখতে পেয়ে গেলাম এখানে। হম আবার বরো বিভিন্ন ফুলের বাগানো রয়েছে ভেতরে lake রয়েছে অনেক বড়ো একটা lake রয়েছে boating এর ব্যাবস্থা রয়েছে তাতে আবার ভেতরে শুনেছি নাকি একটা গ্রামের মতন পরিবেশ তৈরী করেছে একটা ছোট গ্রাম তৈরী করেছে যেখানে সব কিছুই দেখা যায় গ্রামে চাষ বাস করছে সেটা রয়েছে আবার